উপরে পোস্টারে লেখা রয়েছে--

এখানে কিছু ছাত্র ছাত্রীদের খেলার--

এবং ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে।

এখানে তিন ধরনের পোশাক দেখা যাচ্ছে এবং এই পোশাকগুলিকে বলা হয় মোদী স্যুট ।

এবং এই তিন ধরনের পোশাকের রং হচ্ছে সবুজ নীল--

এবং জুতা দেখা যাচ্ছে।

এখানে ল্যাখা রয়েছে উপরে এল_জি ।

এখানে একটি গেট দেহা যাচ্ছে।

যার উপর একটা বোর্ড লেখা রয়েছে।

দোকান দেখা যাচ্ছে আর বাইরে একজন দাঁড়িয়ে রয়েছে।

এটা একটি ওপর থেকে তোলা দৃশ্য এবং এখানে একটা--

এটি একটি থালার মধ্যে রাখা অবস্থায় রয়েছে এবং এর রং--

এর গায়ে কাঁটা কাঁটা মতো দেখ-দেখতে।